অনেকগুলো গ্রীন কালার -এর ফল যেই গ্রীন কালার -এর ব্যাগ -টোর মধ্যে আছে গ্রীন কালার -এর সব আছে গ্রীন বেরি আছে ।